Hi সাদিয়া। Hello কেমন আছো? এইতো আলহামদুল্লিহ ভালো। তুমি? এইতো ভালো। কি করতেছো? তেমন কিছুনা বসে আছি তুমি? আমিও তো বসেই। তাহলে আজকের topic টা কি? আজকে আমাদের job নিয়ে job আচ্ছা এই job টা আসলে কি? এই job টা বলতে তুমি কি বুঝ? job টা বলতে আমরা চাকরি বুঝাই। হ্যাঁ। আর এই চাকরিটা কি এখন কি সহজে পাওয়া যাচ্ছে তোমার কি তাই মনে হয়? না। সহজে তো পাওয়া যাচ্ছেনা। মানি এই job এই চাকরি

হ্যাঁ। দেখো এই যে, অনেক MBA পাশ করে BCS পাশ করে কিংবা দেখো অনেক honors complete করে masters complete বেকার সব বেকার হ্যাঁ চাকরি পাওয়া যাচ্ছেনা। হ্যাঁ বাংলাদেশে এখন বেকার যুবক মানি অনেক যুবকেরা সব বসে আছে job নাই। আর এখন একটা সরকারি চাকরি নিতে গেছেও ঘুষ দেয়া লাগে। ঘুষের উপর depend হ্যাঁ অব্যশই তাই মানে সব জায়গাতে তোমার মনে কর দুর্নীতি কাজ করে বুঝছো? তেমন করে শিক্ষা প্রতিষ্ঠাগুলো দেখো যে মানি ব্যবসা হয়ে গেছে। তারা মানি বেশি টাকা দাও ভালো তোমার শাখায় ভর্তি হও বিষয়টা এমন। হম টাকা বাদে মানি কি এখন কেউ চাকরি পাইতাছেনা। অনেক talent ছাত্ররাই অনেক চাকরি পাইতাছেনা। হ্যাঁ। মানি ভালো পড়ালেখা করে আমরা যে ভালো পড়ালেখা করে করতাছি যে কি করে কি করার আশায়? আমারতো আশা আছে bank এ manager হওয়া। তোমার কি আশা? আমার আশা ছিল মানি এটা change হয়ে গেছে। আগে ছিল আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল আমার যে আমি science দিয়ে SSC দিয়েছি

এখন change হয়ে গেছে। এখন একজন ভালো freelancer হব

পাশাপাশি থাকবে অন্য কাজও এইতো

তো job এর জন্য যে দেখো আমরা ভালো পড়ালেখা করতাছিনা ঐযে আমার অন্যান্য আরোও অনেকেই আছে যে ভালো পড়ালেখা করতাছে যে ভবিষ্যৎ একটা ভালো job পাবে ভালো চাকরি পাবে ভালো। এই যে দেখো তাদের আর হয়ে উঠে না। হম দেখো ভালো job এর জন্য টাকা পয়সা জমা দেয় ওখানে তোমার জব ready তুমি দাও টাকা জমা দাও। পরে দেখো কি হয়? টাকা দিয়েও এখন job পাওয়া যাইতাছেনা এতটাই মুস্কিল হয়ে পড়ছে হ্যাঁ মুস্কিল হয়ে পড়ছে। ঐযে টাকা জমা দিল সে Job ও হইলোনা মানি সে তার টাকাটা ও গেলো। জলে গেলো কোনটাই হলো না।

তোমার কেউকি সরকারি চাকরি করে নাকি সাদিয়া? হম না না আমার কেউ cousin কেউ সরকারি চাকরি করেনা না আমার করে এক কাকা।

কি চাকরি তোমার কাকার? সেদিক আমার এক ভাইয়া মনে কর যে ইয়ার জন্য airport এ চাকরির জন্য বলতাছে সাত লাখ টাকা জমা দিতে। মানি দেখছো এখানে ও দুর্ণীতি টাকা এখন আহ sure কি সে চাকরি দিবে কি দিবে না এটা কে জানে বলো? এখন একটা পুলিশের চাকরি নিতে গেলেও দশ লাখের উপরে টাকা দিতে হয় তারপর ও হয়না

আবার অনেকেই আছে যারা মানি free তেই চাকরিটা পাইয়া যায়। হ্যাঁ এইটা ও হয়। আমাদের পাশের এলাকায় same আমাদের পাশের এলাকায় একটা ভাইয়া সেনাবাহীর চাকুরি পাইয়া গেছে একটাকা ও লাগেনি আবার দেখো তারই অনেক বন্ধুরা আছে সেনাবাহীতে যাওয়ার জন্য

job job আমার আশা আছে ভালো একটা ব্যাংকের ম্যানাজার হবা? হ্যাঁ যাক ভালো তো বাংকের ম্যানাজার হবা we will go তাহলেতো আমাদের জন্য ও ভালো হবে। সাদিয়া থাকবে আমরা যাবো সুবিধা হবে ব্যাংকে সুযোগ সুবিধা বলবা হ্যাঁ তাতো অব্যশই না ভালো এই যে মানুষ জন দুনিয়ার সবাই দেখো মানি এই যে চাকরির পিছনে কিন্তু ছুটে। কিসের মানুষ অর্থের পিছে ছুটে না হলে চাকরি পরে হ্যাঁ বলো কি বলতে চাচ্ছো? বলতেছি অর্থই তো সব অর্থ ছাড়া কোন কাজ হয়না। হ্যাঁ ঐটাই। এই যে অর্থের পিছে ছুটে অর্থ ঐ মানি আহ তারাও ছায় মানুষজন ও আমরা চাই যে কোন job এ আমাদের টাকা টা বেশি আসে দেখো সেই জায়গায় যদি আমাদের ঘুষ টা বেশি ও চায় টাকা টা বেশি ও চায় তাও আমরা দিতে রাজি। যে না আমাদের job টা ভালো আমরা income ভালো করতে পাড়বো তাইনা? ঐটা ভেবেই দেখো অনেকে টাকা জমা দিয়ে ঐ চাকরিটা ওরা করতেছে ঐ job টা ওরা করতেছে। আর যারা দেখো বেকার এইযে সমাজের কত যুবক বেকার আছে তারা? তাদের কি অবস্থা?

হ্যাঁ তাদের আশায় ঘুরতাছে এই দুয়ার থেকে ঐ দুয়ার। এখানে হচ্ছেনা তো CV টিভি নিয়ে কাগজ একগাছা নিয়ে একগাধা নিয়ে তোমার হয়ত বুকে নিয়ে হাটতাছে। এই দুয়ার থেকে দুয়ারে একটা ভালো চাকরির আশায়। কিন্তু হচ্ছেনা। যার কপালে আছে তারই হচ্ছে এমনটা না? এখন যেহেতু সরকারি চাকরিটাও যেমন trap পাওয়াটা বেসরকারি চাকরিটা ও তেমন পাওয়া যায়না।

বেশি টাকা বেশি টাকা ভালো job ব্যাংকের চাকরিতেও কি টাকা ঘুষ নেয়? নাকি এটা এমনি হয়ে যায় যোগ্যতা দিয়েই? যোগ্যতা দিয়ে হয় তারপরে টাকাত অব্যশই মনে হয় লাগে সম্ভবত আমার জানা মতে। এখন তোমার যদি মনে কর কেউ থাকে তোমার ওখানে ব্যাংকে

থাকলে তাও টাকা লাগে মনে হয় না মনে হয় না টাকা লাগবে দেইখো তুমি ঐভাবে পড়াশোনা কর না ঠিকই আছে। যেহেতু commerce নিয়ে পড়তেছিতো ইনশাল্লাহ দেখি হ্যাঁ আশা রাখো সবাই একটা সরকারি ভালো একটা job করবে তোমার job টা ও ভালো খারাপ না ব্যাংকের ম্যানাজার ভালো job job করতে করতে মানুষজন দেখো মানুষ সারাবছর ঐ job এর পিছনেই দৌড়ায় আজ এই কাল ঐ

এমন অবস্থা তারপর তোমার কেউ চাকরি করেনা তাই না সরকারি?

না সেই ফুফাতো ভাইয়া আছে। আহ ফুফাতো ভাই তোমার এই তোমার ব্যংকের ম্যানেজার ছাড়া আর কোন ইয়া ইচ্ছে হয়না যে তুমি ইয়ে পড়ালেখা কইরা অন্য একটা ভালো job করবা বা কোন একটা পদে ব্যংক ইয়ে ছাড়া?

মানে যোগ্যতা অনুসারে ভালো position এ চাকরি হয়ে গেলে হ্যাঁ করতে পরো তুমি।

কারণ medical এ পড়ার খরচ বেশি। হ্যাঁ এটাই। তাও তো সুবিধা আছে যারা গরিব আছে তাদের তো সুবিধা করে দেয়। করে দেয় এখন কয়জনাকে করে দিবে মনে কর? ঐজায়গায় যদি মনে কর ইয়ে মানি আমার মত আরও চার পাঁচ টা থেকে তাহলেতো পুরাই। এখন এখন কারে থুয়ে কারে দিবে এমন একটা অবস্থা হয়ে যাবে। তো নিজে থেকে change করছি decision হ্যাঁ এখন যোগ্যতা দিয়ে চাকরিটা এতটা হয়না টাকার উপরি সব maintain করে। যোগ্যতা এখন কেউ দেখেনা এতটা যোগ্যতা দেখেনা তার পরে ও তো এই job নিয়ে তুমি আর কি হবা বলোতো? job নিয়ে আর কি job নিয়ে যাদের job নাই তাদের কিছুই নাই। job থাকতে হবে। এখন দেখ যে বিয়ে আহ আর একটা কথা এখনকা যদি

job টা এখন কেউ এতটা করেনা। চাকরি খুজে engineer ছেলে খুজেনা?

engeener ছেলে খুজে।

আমাদের যারা মেয়েরা job করে দেখো যে ভালো ভালো পদে সবাই কিন্তু মেয়েদেরকে আবার দেখো job পেয়েছে মানি job যে করে এতটা কিন্তু ওরা ভালো চোখে দেখেনা। বলে যে দেখো সে বাইরে কেন job করতে হবে? কিন্তু আমরাও মেয়েরা যে পারি আমরাও করতে পারি সেটা কিন্তু দেখো সমাজের লোকেরা বা অন্যরা সেটা বুঝতে চায়না।

পড়াশুনার ব্যাপারটা নিয়েই তো ইয়ে মানি অনেক কিছু করে পেলে সেখানে আবার চাকরি? job টা আসলে কি বলেনা হ্যাঁ কি বলি? যে আমরা ও job করবো। হ্যাঁ job করারতো আশা আছেই একটা ভালো চাকরির জন্য ভালো চাকরি পেলে তুমি কি করবা? জানিনা আমার সেভাবে কোন লক্ষ্য নাই। but একটা ভালো চাকরি করার আশা আছি। কি বলো সবাইতো একটা লক্ষ্য থাকে যে না এটা হবে এটা করে এটা করবে সে। হ্যাঁ বললামতো ঐ যে একটা লক্ষ্য আছে। এটা আগে Fullfil হোক তাইনা? এক্কেবারে ভালো করে Fullfil দোয়া করি তুমি যেন ব্যংকের ম্যানাজার হতে পারো। ইনশাল্লাহ হবা হ্যাঁ। তারপরে যেন ঘুষ না দিয়ে চাকরিটা পেয়ে যাই। এটা তো না এটা আমি বলতে পাড়বোনা দেখো যদি আমি বলি ঘুষ না দিয়েই job হবে তা কিন্তু প্রতি ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক। এটাই যেন হয়। ঐটাতো হ্যাঁ আমি অব্যশই বলবো কিন্তু দেখো প্রতিটা ক্ষেত্রেই তুমি ছোট পদ বলো আর বড় পদ বলো job এর জন্য সব জায়গাতেই কম বেশি টাকা

টাকা কিন্তু দেওয়াই লাগে টাকা না দিলে টাকা নাই তো Job নাই। এমন একটা অবস্থা বর্তমান যুগে। হ্যাঁ অবস্থা দিন দিন খারাপই হয়ে গেছে। হ্যাঁ তারপর হ্যাঁ job নিয়েতো আরও মানি বেকার যুবকরা যুবসমাজরা অন্ধকারে চলে যাচ্ছে। তাইলে আর কি আজকের মত এখানেই শেষ। আমরা আবার অন্যদিন কথা বলবো। ঠিক আছে?

Okay আচ্ছা।